আর আশেপাশের পরিবেশটাও খুবই ভালো আমার এখানে দেখা যাচ্ছে অনেক জন বসে আছে কেউ ব--

এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওরিয়ন গার্ডেন ।

এই ওরিয়ন গার্ডেন -টা হচ্ছে আঠেরো পেমেন্টাল গার্ডেন লেন কলকাতা পনেরোয় আছে আর এটা হচ্ছে একটা সোসাইট ।

আ- র এরকম অনেক জন দাঁড়িয়ে আছে যারা এখানে এ প্রোগ্রাম টা দেখবে বলে বসে আছে দাঁড়িয়ে আছে।

আ- পাশে যে শরু শরু জায়গা গুলো থাকে ঐটা আর এগুলো কিন্তু দেখতে সত্যি।

খুবই ভালো লাগে বাচ্চা গুলো যখন এইসব পার্ক -এ আসে আমরা ও নিয়ে যায় আমাদের ও মন --

একটু বড় পদে আছে তাই জন্য এতো কাগজপত্র নিয়ে কাজ।

পেট্রল পাম্প গুলো পাওয়া যায় দেখতে সত্যি খুবই ভালো লাগে এইসব পে--

আর- যখন আমাদের বাড়ি তৈরি হয় তখন এই রকম ভীত গারা হয়ে থাকে আর-

আর পেশেন্ট -কে নিয়ে তার পেশেন্ট গুলোকে ভেতরে নিয়ে গেলে--

এখানে এরকম বড় বড় অনেক আইস ক্রিম -এর দোকান আছে ।

আমাদের কলকাতার পাশে এরকম অনেক কাফে ছড়িয়ে আছে আ--

এগুলি সত্যি খুবই একটা ভালো একটা রেস্টুরেন্ট বলা যেতে পারে এরকম অনেক বড় বড় রেস্টুরেন্ট আমাদের আশেপাশে আছে। খুবই।

আ-আর এগুলো একটা গোয়ালঘরে দাঁড়িয়ে আছে আর উ খড় খাচ্ছে।

ওবাফে আছে আ-আ-আ ইন্ডিয়ান পোস্ট এখানে এল.আই সি. ভবন আছে ওপাশে ইনক্স আছে।

আ-আর এতো ভেড়া ছাগল দেখতে খুবই অবাক লাগছে কেন এগুলো গ্রাম ছাড়া--

এটা যেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে কুদঘাট বাস টার্মিনাল ওয়েস্ট ।